বিল্ডিংয়ের পিছনে নারিকেলের গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি দুকান দেখিতে পাইতেছি।

ভাতের পাশে কয়েকটি স্টিলের বাটি দেখা যাচ্ছে।

মূর্তির সামনে একজন পুরোহিত দেখা যাচ্ছে।

এখানে একটি অফিস দেখিতে পাইতেসি।

এখানে কয়েকটি চেয়ার রাখা আসে ।

এখানে একটি ব্যানার লাগানো আসে।

নদীর পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

শোকেসের ভিতরে পাউডার রাখা আছে।

এটিএম সেন্টারের ভিতরে এ_সি লাগানো আসে।

দোকানটিতে কতগুলি সেলফ দেখা যাচ্ছে।

সেল্ফের উপর অনেকগুলি খাতা রাখা আসে।

এখানে একটি ই রিকশা দেখিতে পাইতেসি।

দোকানটিতে কয়েকটি বাকেট রাখা আসে।

দুকানটিতে কয়েকটি বাল্ব জ্বালিয়ে রাখা আসে।

বিল্ডিংটির সামনে একটি সাইনবোর্ড লাগানো আসে।

গেটের সামনে কয়েকজন লুক দেখা যাচ্ছে।

দোকানটিতে একটি বাকেট রাখা আসে।

পার্কটিতে একটি সরু রাস্তা দেখা যাচ্ছে।

চেয়ারের সামোনে একটি টেবিল রাখা আছে।

এখানে কয়েকটি এক্সারসাইজ বল রাখা আছে।

এখানে কয়েকটি ইয়োগা ম্যাট রাখা আছে।

স্টেজের উপরে কতকগুলো চেয়ার দেখা যাচ্চে ।

আর লাল চূর্ণী পড়ে আছে।

ঘরটিতে কতগুলো শার্ট ঝুলিয়ে রাখা আছে।

এখানে একটি দোকান দেখিতে পাইতেসি।

কারটির পাশে একজন লোক দাঁড়িয়ে আসে।